কয়েকটি বাইক রয়েসে একটা মানুষ রয়েচে একটা তুল রয়েসে।

তার পাশে একটা ছোট নৌকা রয়েছে।

ঘরটিতে দুইটি মানুষ বসে রয়েসে।

মানুষগুলি হেঁটে হেঁটে ভিতরে যাচ্ছে।

মাঠটির মধ্যে একটা বাইক একটা মানুষ খাড়া হয়ে রয়েসে।

হোটেলটির সামনে একটি গাড়ি রয়েছে।

আমরা একটি বাইকের শোরুম দেখতে পাচ্চি ।

নদীটির উপরে পিলিয়া রয়েসে।

একটা শোকেস রয়েসে বেঞ্চি রয়েসে।

গাছগুলোতে রং করানো রয়েছে অনেকগুলো গাছ রয়েছে।

বাড়ির রং সাদা দুটি জালানা রয়েছে।

এটা একটা বিয়ের প্যান্ডেল মনে হচ্ছে।

উঃ দুটি গাড়ি রয়েসে।

মাটিতে একটা জলের বোতল রয়েসে একটা রয়েসে।

মাঠের মধ্যে একটা চিতা বাঘ রয়েছে।

মাটে একজন মানুষ দাঁড়িয়ে রয়েসে।

মানুষও দেখা যাচ্ছে একটা সূর্য দেখানো যাচ্ছে।